নমস্কার বন্ধুগণ লিনাক্সে জেনারেল পারপোজ ইউটিলিটিস সংক্রান্ত এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়ালটি তে আমরা লিনাক্সে এর কিছু সর্বাপেক্ষা মৌলিক ও এখনও প্রচুরভাবে ব্যবহৃত র্নিদেশাবলীর সঙ্গে পরিচিত হব
এটি আপনাকে লিনাক্স এ কাজ শুরু করতে উত্সাহিত করবে
লক্ষ্য করবেন যে লিনাক্স এ কমান্ড কেস সেনসিটিভ হয়
সমস্ত র্নিদেশাবলী এবং তাদের অপশনস এখানে ছোট হাতের অক্ষরে আছে অন্যথায় সেটি উল্লেখ করা আছে
প্রথমে আমরা এচো কমান্ড দেখব
এই কমান্ডটি স্ক্রিন এ কিছু বার্তা প্রদর্শন করতে ব্যবহার করা হয়
টার্মিনালে গেলাম
টার্মিনাল খোলার একটি সাধারণ প্রক্রিয়া অন্য একটি টিউটোরিয়ালে আগেই ব্যাখ্যা করা হয়েছে
প্রম্পট এ এচো স্পেস হেলো ভোর্ল্ড লিখে এন্টার টিপুন
এইটি স্ক্রিন এ হেলো ভোর্ল্ড লেখাটি প্রিন্ট করে
এচো কমান্ড কে আমরা কোনো ভেরিয়েবল এর মান জানার জন্য ব্যবহার করতে পারি
প্রম্পট এ এচো স্পেস ডলার বড় হাতের অক্ষরে শেল লিখে এন্টার টিপুন
বর্তমানে যে শেল টি ব্যবহার করা হচ্ছিল সেটি এখানে দেখা যাচ্ছে
আমরা এচো কমান্ডের সঙ্গে এসকেপ সিকোয়েন্স ব্যবহার করতে পারি
এর জন্য আমরা লিনাক্স এ e অপশন ব্যবহার করব
সাধারণ এসকেপ সিকোয়েন্স গুলি হল ট্যাব এর জন্য t নতুন লাইন এর জন্য n এবং c এসকেপ সিকোয়েন্স এর দ্বারা এচো কমান্ড এর আউট পুট er পরে প্রম্পট একই লাইন এ দেখানো হয়
যদি কিছু এন্টার করার পূর্বে আমরা একটি প্রম্পট চাই তাহলে এটি ব্যবহার করতে হবে
প্রম্পট এ লিখুন এচো স্পেস মাইনাস e সিঙ্গল কোয়োট এর মধ্যে Enter a কমান্ড ব্যাক স্লাশ c এবং এন্টার টিপুন
enter থে কমান্ড লেখাটির পর একই লাইনে প্রম্পট দেখা যাচ্ছে
আপনি জানতে চাইতে পারেন লিনাক্স কার্নেল এর কোন সংস্করণ আপনি চালাচ্ছেন
এটি এবং আরো অনেক অন্যান্য বৈশিষ্ট্য জানতে প্রম্পট এ উনামে স্পেস হাইফেন r লিখে এন্টার টিপুন
আপনার ইউজারনেম জানতে প্রম্পট এ ভো স্পেস এএম স্পেস I লিখে এন্টার টিপুন
যদি আপনার সিস্টম এ একাধিক উসের থাকে তাহলে ভো কমান্ড বর্তমান সমস্ত ব্যবহারকারী দের তালিকা এবং কার্যবিবরণী দেখায়
আপনার লজিন পাসওয়ার্ড কখনও কখনও পরিবর্তন করার প্রয়োজন হতে পারে
এই জন্য পাশ্বদ কমান্ড আছে
প্রম্পট এ লিখুন
p a s s w ডি এবং এন্টার টিপুন
এটি আপনার বর্তমান পাসওয়ার্ড জিজ্ঞাসা করছে
আমি এখানে আমার সিস্টেম এর বর্তমান পাসওয়ার্ড টাইপ করব
যখন আপনি এটি সঠিকভাবে এন্টার করবেন তখন আপনাকে আপনার নতুন পাসওয়ার্ড লিখতে হবে এবং তারপর সেটি নিশ্চিত করার জন্য আরো একবার লিখতে হবে
কিন্তু বর্তমান পাসওয়ার্ড ভুলে গেলে কি করব
তখন বর্তমান পাসওয়ার্ড না জেনেও পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে সেইটি কেবল মূল ব্যবহারকারীর দ্বারা করা যাবে
মূল ব্যবহারকারী হল অতিরিক্ত অধিকার প্রাপ্ত একজন বিশেষ ব্যক্তি
মূল ব্যবহারকারী কে উইন্ডোজে অ্যাডমিনিস্ট্রেটর স্ট্যাটাস প্রাপ্ত ব্যবহারকারীর সাথে তুলনা করা যেতে পারে
আমরা সিস্টেম এ তারিখ এবং সময় জানতে চাইতে পারি
এর জন্য আমাদের কাছে দাতে কমান্ড আছে
টার্মিনালএ দাতে কমান্ড লিখুন এবং এন্টার টিপুন
এইটি আপনাকে বর্তমান সময় এবং তারিখ দেখাবে
দেখতে পাচ্ছেন দাতে কমান্ড তারিখ এবং সময় দুটি ই দিচ্ছে
date এর অনেক উপযোগিতা আছে এবং এর অনেক অপশন রয়েছে
প্রম্পট এ দাতে স্পেস যোগ চিহ্ন শতকরা চিহ্ন বড় হাতের অক্ষরে T লিখে এন্টার টিপুন
এইটি আমাদেরকে ঘন্টা মিনিট এবং সেকেন্ডহ্ এমএম এসএস ফরম্যাট এ সময় দেখায়
প্রম্পট এ দাতে প্লেস প্লাস শতকরা চিহ্ন ছোটো হাতের অক্ষরে h লিখে এন্টার টিপুন
এইটি মাসের নাম দেয়
প্রম্পট এ দাতে স্পেস প্লাস শতকরা চিহ্ন ছোটো হাতের অক্ষরে m লিখে এন্টার টিপুন
এইটি নিউমেরিক্যাল ফরম্যাটে মাস টি দেয়
এখানে ফেব্রুয়ারী মাসের জন্য ০২ দেখা যাচ্ছে
আপনি যে আউটপুট পাচ্ছেন তার সাথে এটিকে মেলান
প্রম্পট এ দাতে স্পেস যোগ চিহ্ন শতকরা চিহ্ন ছোটো হাতের অক্ষরে y লিখে এন্টার টিপুন
এইটি বর্তমান বছরের শেষ দুই অংক দেখায়
উদাহরনস্বরুপ প্রম্পট এ দাতে স্পেস যোগ চিহ্ন ডাবল কোয়োটস এ শতকরা চিহ্ন ছোটো হাতের অক্ষরে h শতকরা চিহ্ন ছোটো হাতের অক্ষরে y লিখে এন্টার টিপুন
এইটি এখানে ফেব্রুয়ারী ১১ দেখাচ্ছে
দাতে কমান্ড এর সাথে অপর একটি সম্পর্কযুক্ত কমান্ড হল সিএএল কমান্ড
এইটি আপনাকে যেকোন বছরের যেকোন মাস এর ক্যালেন্ডার দেখতে সাহায্য করে
বর্তমান মাস এর ক্যালেন্ডার দেখতে প্রম্পট এ সিএএল লিখে এন্টার টিপুন
যেকোন মাসের ক্যালেন্ডার দেখতে প্রম্পট এ সিএএল স্পেস ১২ স্পেস ২০৭০ লিখে এন্টার টিপুন
এইটি ডিসেম্বর ২০৭০ এর ক্যালেন্ডার দেখায়
পরবর্তী আলোচনার পূর্বে ফাইল এবং ডিরেক্টরীর সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করা যাক
লিনাক্স এ প্রায় সবকিছুই একটি ফাইল
এখন প্রশ্ন হল একটি ফাইল আসলে কি160
দৈনন্দিন জীবনে ফাইল হল এমন একটি বস্তু যেখানে আমরা আমাদের ডকুমেন্ট এবং কাগজ সংরক্ষণ করে রাখি
অনুরূপভাবে লিনাক্স এ একটি ফাইল হল তথ্য সংরক্ষণ করার জন্য একটি ধারক
এবার জেনে নেওয়া যাক ডিরেক্টরী কি
একটি ডিরেক্টরী কে ফাইল এবং অন্যান্য ডিরেক্টরিস এর সংগ্রাহক হিসেবে ভাবা যেতে পারে
ডিরেক্টরী ফাইল গুলিকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গুছিয়ে রাখতে সাহায্য করে
এইটি উইন্ডোস এর একটি ফোল্ডার এর মতন
লিনাক্স কম্পিউটার এ আমরা যখন লজিন করি তখন আমরা হোম ডিরেক্টরি তে থাকি
হোম ডিরেক্টরি দেখার জন্য প্রম্পট এ এচো স্পেস ডলার বড় হাতের অক্ষরে হোম লিখে এন্টার টিপুন
পরবর্তী কমান্ড যে বর্তমান ডিরেক্টরী তে আমরা কাজ করছি সেটি দেখতে সাহায্য করে
পিডব্লুড অর্থে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরক্টরি বোঝায়
প্রম্পট এ পিডব্লুড লিখে এন্টার টিপুন
ডিরেক্টরী কি ত়া জেনে যাবার পর এবার আমরা জানতে চাই যে সেই ডিরেক্টরীটিতে কি কি ফাইল এবং সাবডিরেক্টরি আছে এর জন্য আমরা এলএস কমান্ড ব্যবহার করবো
এলএস কমান্ড লিখে এন্টার টিপুন
আউটপুট টি লক্ষ্য করুন
ফাইল এবং সাবডিরেক্টরি সাধারনতঃ আলাদা রং এ দেখা যায়
এলএস একটি খুব বহমুখি কমান্ড এবং এর অনেক অপশন আছে
চলুন এর কিছু আমরা দেখি প্রম্পট এ এলএস স্পেস মাইনাস মাইনাস এএলএল লিখে এন্টার টিপুন
এটি লোকানো ফাইল সহ সমস্ত ফাইল দেখায় লোকানো ফাইল গুলি একটি বিন্দুর সাথে শুরু হয়েছে
যদি আমরা কেবল ফাইল এর নাম ছাড়াও আরও বেশি কিছু তথ্য চাই তাহলে আমাদের মাইনাস l অনশন ব্যবহার করতে হবে
কমান্ড প্রম্পট এ এলএস স্পেস মাইনাস ছোটো হাতের অক্ষরে l লিখে এন্টার টিপুন
এই অপশন এর বিভন্ন অংশের ব্যাখ্যা বর্তমান টিউটোরিয়ালের ব্যাপ্তির বাইরে
স্ক্রিন এ এই সমস্ত তথ্যগুলি শুধুমাত্র প্রদর্শন করার পরিবর্তে আমরা সেগুলি একটি ফাইলে সংরক্ষণ করতে পারি
প্রকৃতপক্ষে এই পদ্ধতিতে আমরা একটি ফাইলে যেকোন কমান্ডের আউটপুট সংরক্ষণ করে রাখতে পারি
কমান্ড প্রম্পট এ লিখুন এলএস স্পেস মাইনাস ছোটো হাতের অক্ষরে l স্পেস রাইট এঙ্গেল ব্র্যাকেট স্পেস ফাইলইনফো
এখন সমস্ত ফাইল এবং ডিরেক্টরী সংক্রান্ত তথ্য ফাইল ফাইলইনফো নামক ফাইল এ সংরক্ষিত হয়েছে
কিন্তু কিকরে আমরা এই ফাইলটির ভিতরের উপাদান গুলো দেখব 160
এর জন্য আমাদের কাছে ক্যাট কমান্ড রয়েছে
লিখুন ক্যাট স্পেস তারপর ফাইল এর নাম অর্থাৎ এখানে ফাইলইনফো
এখন আপনি ফাইল টির ভিতরের লেখাটি দেখতে পাচ্ছেন
ক্যাট এর অন্যতম প্রধান ব্যবহার হল ফাইল তৈরি করা
প্রম্পট এ ক্যাট স্পেস ডানকোনি বন্ধনী স্পেস ফাইলের নাম লিখে এন্টার টিপুন
যখন আমরা এন্টার টিপি তখন কমান্ড টি ব্যবহারকারীর থেকে ইনপুটের জন্য অপেক্ষা করে
তাহলে এখানে কিছু লেখা যাক
এবার ইনপুটের শেষ বোঝানোর জন্য এন্টার টিপুন
এখন Ctrl এবং D কী দুটি একসাথে টিপুন
যদি ফাইল1 নামে কোনো ফাইল আগে থেকেই উপস্হিত থাকে তাহলে বর্তমান ইনপুট আগের ফাইল টিকে ওভাররাইট করে দেবে
আপনি যদি উপস্থিত ফাইল টির শেষে নতুন লেখাটি সংযোজন করতে চান তাহলে প্রম্পট এ ক্যাট স্পেস দুটি ডানকোনি বন্ধনী স্পেস ফাইল1 লিখে এন্টার টিপুন
আলোচিত কমান্ড গুলি ছাড়া বাকি অন্যান্য কমান্ড গুলির আলোচনা সীমীত সময়ের জন্য করা হল না
এমনকি এই সমস্ত কমান্ড গুলিরও অনেক অপশনস আছে যেগুলি এখানে আলোচনা করা হয়েনি
এখন আমরা টিউটোরিয়ালটির শেষে এসে গিয়েছি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
আরও বেশি তথ্য নিম্নলিখিত লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য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
শুভবিদায়